দেখতে পাচ্ছি সামনে একটা প্রচুর বড়ো নদী দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। সত্যি খুব বড়ো গঙ্গা নদীর জলটা একটু মাটি মাটি দে--

ক্যাফে মিনস এখানে তো আপনারা কফি পাবেন সন্ধ্যেবেলার স্ন্যাকস পাবেন। যখনই ভালো লাগে না আমরা এখানে চলে যাই মাঝে মাঝে বন্ধুদের সাথে ফ্যামিলি -র সাথে টাইম স্পেন্ট করতে।

সে নিকো পার্ক ইকো পার্ক কলকাতার মধ্যে এই দুটোই সবথেকে ভালো জায়গা। আর এখন যা প্রাইস বেড়েছে--

দামে বিক্রি করে মানে কেনা দায় হয়ে ওঠে। খেতে তো টেস্টি হয় বাঙালি--

ওখানে নাকি প্রসাদটাই নাকি চাউমিন দেয়। কালী ঠাকুরকে নাকি চাউমিন খা --

শিপ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ দেখলাম একটা ওয়াও মোমো -র স্টল দাঁড়িয়ে আছে।

জেলগুলোকে আগেকার দিনে যে জেলগুলো এরকম হয় দেখতে জানা ছিল না। পুরো জেলচত্বরটা ঘুরে ঘুরে দেখলাম। খুবই বেশ ভালো জায়গা।

কারণ এইসময় যেকোনো বাগান বৃক্ষ কে খুব সুন্দরভাবে সাজানো যায়।

আর এই সিরি এই একটা বাগান বাড়ি দেখলাম মানে যা সাজিয়েছে কি বলবো।

বসে থাকলে যত সুন্দর লাগে বাট মার্বেল যখন যাই কন্ট্রাকটর -রা কন্সট্রাকশান করে মার্বেল বড়ো বড়ো সেটগুলোকে নিয়ে বাট ওগুলঠিক খুব রিক্সি থাকে।

এত্ত পরিমানে ভিড় যে কি বলবো আর! মানে পা ফেলার দায়। তারপর লোক গিজ গিজ করছে। প্রচুর ভিড়। এত ভিড় দাম বেড়ে --

এরিয়া -টা এখন খুবই ভালো সাজিয়েছে দেখলাম।

ফুলটা খুব দেখতে সুন্দর হয়েছিল। জঙ্গলের ভেতর থেকেই পেলাম।

এখন র‍্যাপিং করালে বেশ সুন্দরই লাগে।

বিল্ডিং -টা খুব দেখতে সুন্দরও। কেননা এখন না মোটামুটি এই বিল্ডিং -এ নানা অফিস হয়ে গেছে।